আপেল রয়েছে আরো অনেক কিছু সামনে একটি বালতি রাখা রয়েছে এবং একটি টে -ও রয়েছে এখানে।

রসুন রয়েছেবেগুন রয়েছেআলু রয়েছে আরও অনেক সবজি এখানে দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর পার্ক । পার্কে অনেক গুলো জলের ফোয়ারা রয়েছে।

এবং দূরে অনেকগুলো গাছপালা রয়েছে এবং ফোয়ারার সামনে জল রয়েছে এবং সেখানে দুটো বাইকও দাঁড়ানো রয়েছে।

--খানে দেখতে পাচ্ছি একটি জলাশয় সেখানে প্রচুউউর কচুরি পানা--